আর সামনে একটা লাল আর কালো প্যান্ট পড়া একটা লোক দাঁড়িয়ে রয়েছে এবং দূরে--

এই ছবিটা একটা চার্চের ছবি।

অও কমলা রঙের শাড়ী পরে স্টেজের দিকে যাচ্ছে এবং বা দিকে গেলে দেখতে পাওয়া যাবে একজন নীল রঙের শাড়ী পরে--

যাচ্ছে আর এইটার ওপরটা পুরো সাদা।

এইবার সামনে বাস্কেট বল ঝুলছে। ফুটবল ঝুলছে ।

কালো রঙের এর ওপর কড়াইয়ের ওপর রাখা রয়েছে ।

তার পেছনে অনেকগুলো বাইক আছে এবং সামনে একটা লোকের হাত দেখতে পাচ্ছি এবং হাতের মধ্যে একটা জিনিস আছে ।

এবং দুদিকে গাছের মাঝখান দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে।

আর এটি একটা মেঘলা দিনে তোলা ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

গাছ দেখতে পাচ্ছি তার ভেতরে গেলে একটা মাঠ ।

দূরে যা দেখতে পাওয়া যাচ্ছে দূরে গাছ দেখতে পাওয়া যাচ্ছে বহু দূরদূরান্ত পর্যন্ত ।

এই ছবিটা একটা রাতের বেলা তোলা একটা ছবি ।

তার নিচে অনেক লাল রঙের ড্রামবেল আর তার নিচে চারটি ড্রামবেলাল রাখা রয়েছে আর নিচটা পুরো কালো ।

এই ছবিটা রাত্রেবেলা তোলা একটা ছবি যেখানে সামনে একটা গলি বা বাজার--

এইটা একটা ট্রাক্টর -এর ছবি। ট্রাক্টর -এর পাশে ডানদিকে একটা--

আর দূরে একটা খয়েরি রঙ্গের একটা লরি দেখতে পাওয়া যাচ্ছে। আর তার দূরে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে লরি -গুলো।